হ্যাঁ এইটা~ এইটা তো খুব শোচনীয় কারণ হহমম হম পাকিস্তান খুব তাড়াতাড়ি officially ভাবে দেউলিয়া এহঃ ঘোষিত হয়ে যাবে। আমার মনে হয়~ আমার মনে হয় শ্রীলংকার কিছুদিন আগে যেরকম অবস্থা।

হতে চলেছে হ্যাঁ হ্যাঁ কারণ পাকিস্তান এর কাছে কোনো পয়সা নেই reserve forency মানে পুরো একদম নিচে নেমে গেছে dollar একদম আর ওদের টাকা মানে হতে চলেছে। আহ rupees এর ভাও দেখেছো? কত বেড়েছে। ওদের তো rupees তো মানে dollar এর against এ continue fall করছে। এখন তো.

এবার rupees এর দাম যত কমে যাবে ততো তো ওদের মানে যে ইয়ে আছে internal যে fund আছে সেই fund এ একটা বিরাট বড় রকমের একটা effect.

foreign exchange যেটা আছে সেটা তো শুনেছিলাম যে চার্ billion মতো আছে তো চার billion । কিসে।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 খাদ্য সংকট যেটা দেখা দিচ্ছে তার কারণ এর আগের বছরেই পাকিস্তান এ যে ইয়ে তা হয়েছিল, বন্যাটা হয়েছিল। দেশে বন্যাটা তো বিরাট ভয়াবহ হয়েছিল। হুম। তো ভয়াবহ বন্যার কারণে এদের সব ফসল সব নষ্ট হয়ে যায়।

হয়ে যাওয়াটাও কিন্তু একটা বিরাট বড় কারণ পাকিস্তান এর আজকের যে অবস্থা face করছে তারা। হ্যাঁ এই disaster তে তো অনেক ক্ষতিই হয়েছে হমম কারণ ওখানেও কিছু সিন্ধ প্রান্ত এলাকায় গম চাষ হয় বা। মানে এই~ এই গম তো গমিই তো main গম থেকেই তো সব কিছু খাবার~ খাবার তৈরী হয়. হমমম। তবে ওদের এখনকার যে news যা দেখছি আর যা video footage যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই শোচনীয় কারণ কেউ দেখা গেলো যে এক বস্তা আট্টা নেওয়ার জন্য যাচ্ছে।

হাতে করে নিতে এসে গাড়ির সামনে ওখানে গিয়ে পদপিষ্ট হয়ে মোর যাচ্ছে এগুলো খুব কিন্তু pathetic ব্যাপার। হ্যাঁ তবে আমি এই দুদিন আগেই মনে হয় খবরে দেখলাম যে পাকিস্তান এর PM মানে ওরা ভারতের সঙ্গে কথা বলতে চাই. মানে। হয়তো কোনো সাহায্য আর্থিক হমম চাইবে এ রকম একটা ব্যাপার। না সেই টা। সেটা ঠিক আছে ওরা চাইতে পারে কিন্তু পাকিস্তান কে কোনো রকমভাবে ভারত এর সহযোগিতা করা আমার মনে হয় উচিত না কারণ পাকিস্তান এ যে leadership অছে।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

আরেকটা হচ্ছে ওদের হুম army

হ্যাঁ হ্যাঁ তবে হমম আমার মোতে যে যতদিন ধরে এই যে আমাদের সরকার বলছে, কেন্দ্র সরকার যে বলছে যে। অত্যাঙ্গবাদী যত দিন ধরে না শেষ করবে ততদিন ধরে কথা বলা যাবেনা তো এই stand ও কিন্তু একটা ভালো বিদেশ নীতির দিক থেকে। কারণ ওরা ওদের সঙ্গে ওদেরকে আমরা সাহায্য করবো, help করবো আর ওরা এদিক থেকে অত্যাঙ্গবাদী পাঠাবে। তো ওরা মারতে থাকবে আমরা ওদেরকে দিতে থাকবো এই জিনিসটা কিন্তু সাধারণ লোকে accept করে নেবে না। হম হম হম হম এটা একদমই ঠিক জিনিস নয় কারণ ও যদি একটা fair policy তে আসে।

আর এই রকম ধরণের কোন ও কার্যকলাপ কিছু করবো না। করবো না। তাহলে তো ইন্ডিয়া সহযোগীতা করতেই পারে। ইন্ডিয়ার সহযোগিতার না করার তো কোনো কিছু নেই। কিন্তু মানবিকতার খাতিরে কিন্তু করাও উচিত এমন নয় যে করা উচিত নয় কারণ পাকিস্তান এর সাধারণ মানুষগুলো বাড়িতে না খেতে পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এবার। এবার সেটাও একটা মানবাধি~ মানবাধিকার কমিশন যদি দেখা তাহলে সেটাও তো একটা খুব বাজে জিনিস। না হমম আমাদের ভারতের policy হিসাবে অবশই সাহায্য করা উচিত, তো সেখানেই সাহায্য করা উচিত যেখানে ওরাও সেই ব্যাপারটা বুঝবে যে না আমাদের। terrorism তা কমাতে হবে বা terrorist টাকে শেষ করতে হবে তাহলেই তো সাহায্য পাবে, ওরা সেদিক থেকে মানে terror attack করবে আর ইন্ডিয়া সেটাকে মেনে নেবে। হুম। আর সাহায্য করেই যাবে তাহলে তো হয়নি। হুম সেটাই ভু।

হ্যাঁ হ্যাঁ ওরা~ওরা হমমম ওরা তো মানে কথা সে table এ বসে সে তো কথা বলতে চাইনা যে আমরা terror attack বন্ধ করবো বা আমাদের যত জঙ্গি সংগঠন আছে সেগুলোকে আমরা। arrest করছি হ্যাঁ তো সে সব ব্যাপার তো ওরা instant হচ্ছে না।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

কিছুদিনের মধ্যে, এক দু মাসের মধ্যেই collapse করে যাবে। তো IMF থেকে।

fund না পায় তাহলে পুরোপুরি ভাবে দেউলিয়া ঘোষিত হয়ে যাবে। তাহলে তো খুবই সংকট পাকিস্তান এর ওপর। সংকট মানে এক এশিয়া ~ এশিয়া মহাদেশে যদি এ রকম হয় যে পাকিস, শ্রীলঙ্কা alreadycollapse করে গেছে। ভেবেছিলো ভারতের তো এই রকম চলবে। আবার যদি পাকিস্তান collapse করে যায়।

তারপরে আমাদের। হম।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 কিন্তু economic condition খুব একটা ভালো নয়। হ্যাঁ এখানে~, এখানে ভালো না থাকার অনেক কারণই আছে geopolitics এ দেখতে গেলে এখানে যেখানে যেখানে চীন ঢুকেছে বা অন্য কোনও কোন company র। এহঃ মানে অন্য কোনো সরকার যেখানে মানে অন্য কোনো দেশের politics যেখানে ঢুকেছে সেখানে সেখানে কিন্তু ধ্বংসের একটা পূর্বাভাস বা আমরা দেখেছি আগে থেকে কারণ। আমরা কিছু দিন আগে দেখলাম বছর খানেক আগে যে আফঘানিস্তানন এ আমেরিকা যতদিন ছিল ঠিক ছিল, তারপর যে আফগানিস, হম্ম আমেরিকা চলে গেলো দিয়ে তালিবান রাজ করে নিলো। হুম এই যে এটা একটা ধ্বংসের শেষ। মানে ধ্বংস~ ধ্বংস করে দিয়েই গেলো আমার মতে কারণ তালিবান রাজ্ তো। একটা খুব একটা ভালো শাসন নয় যে ওনার একটা জঙ্গি সংগঠন যদি রাজ্ করে সেখানে তো কতটা freedom তুমি থাকতে পারবে? হা সেখানে তো islamic country ঘোষণা করেছে, islamic country এক দিক থেকে ভালো কারণ যারা হচ্ছে পুরোপুরি Koran এ believe করে হমম islam রা। Islam এর যে ইয়ে রা আছে লোকজন আছে তো তারা পুরোপুরি Sauriatime আইন কানুন মেনে চলা ফেরা করা সেটা তার.

আপাতঃ দৃষ্টিতে যারা হচ্ছে খোলা মনে চলাফেরা করে তো তাদের পক্ষে আবার খারাপ লাগবে কিন্তু যাদের যারা ঠিক থাক চলা ফেরা করছে তাদের কোনো অসুবিধা নেই। হুম হতে পারে। এহঃ শুনছিলাম তো news যে দেখছিলাম দু একদিন আগে তো দেখলাম যে পাকিস্তান এর নাকি মানে তেলও নেই এখন. মানে পাকিস্তান এর এখন লোকজনকে মানে গাধার পিঠে চড়ে বা হাঁটাচলা করে.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

মানে তারপর record এ মানে খবরে যে বেড়োলো ওদের কাছে নাকি তেল নেই যে ওরা বিদ্যূত উৎপন্ন করবে। আর পাকিস্তান এ যেটা খবরে বলছিলো যে পাকিস্তান এ। এমন একটা জিনিস যে তেলের প্রতি মানে dieselpetrol এর প্রতি ওরা tax লাগায় না, tax free বলে ওরা তেল দিয়েই বিদ্যুৎ উৎপন্ন করে, কয়লা কিন্তু, কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে না। তার ফলে নাকি ওদের কাছে ওই বিদ্যুৎ এহঃ ম মানে পরিবহন পুরো একদম বন্ধ হয়ে গেছে। কিন্তু সেটা তো হওয়ার ই ছিল তার কারণ ওদের যদি কাঁচা মাল ই না থাকে তাহলে বিদ্যুৎ।

আর আর এমনি সময় তো খবরে দেখছি যে এমনি সময় সারা দিনে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা মতো বিদ্যুৎ থেকেই না। বাহ্ তারপর ওদের প্রধান মন্ত্রী PM ও মানে ঘোষণা করেছে যে নয়টা দশটার পর restaurant খোলা থাকবে না, বিবাহ চলবেনা, বা সরকারি। Office বন্ধ থাকবে, half হবে, LED Light লাগাতে হবে এই সমস্ত কিছু উনি কিন্তু announcement করেছে এই বিদ্যুৎ সংগঠন মানে crisis এর জন্য। তবে। ওদের যে elite class আছে elite class মানে ওদের যে বড়লোক গোষ্ঠী আছে পাকিস্তান এ তাদের কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা কিন্তু নেই, তাদের কাছে অনেক। টাকাও রয়েছে আর তারা foreign এও এতো invest করে রেখেছে পাকিস্তান যদি কোনোদিন collapse ও করে যায়। তো তারা।

হ্যাঁ তারা তো এহঃ এখন তো রাজনীতিক দোল কিছু বা রাজনীতিক নেতারা আছে বা যারা ব্যাবসায়ী আছে যারা হমম এহঃ যারা শোসন করেছে সাধারণ, এটা তো সাধারণ public এরই টাকা। ওখানকার জনগণেরই টাকা, tax payer এর টাকা যারা শোষণ করে রেখেছে যারা বড়লোক হয়েছে এটা তো একটা corruption এর মধ্যেই পড়ছে, হুম হুম, আমার মতে। পাকিস্তান এ corruption ও নাকি অনেক বেশি আমি যেটুকু খবরে শুনেছি পাকিস্তান এর corruption rate অনেক বেশি। আরে ওখানকার রাজনেতারাই তো corrupted পুরোপুরি কারণ এতদিন ধরে যে ভারতের সাথে সাথে ওরাও স্বাধীন হয়েছে ভারতের আজ।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

হ্যাঁ হ্যাঁ না অনেক সময় আমি youtube এ দেখি ওদের youtuber র কিছু আছে যারা হমম এই সব video বানায় মানে news এর video বানাই। তো একটা news এ দেখছিলাম। সামান্য আমাদের এখানে যে গাড়ির দাম মানে চার চাকা বলো বা দু চাকা বলো একটা দু চাকা গাড়ির দাম যদি এক লাখ টাকা হয় ওদের ওখানে আড়াই লাখ টাকা। শা ওদের ওখানে দেড়শো সিঃসিঃ র গাড়ি। পাওয়া খুব মুশকিল। ওই সব ওই পুরোনো আগের হমম সত্তর সিঃসিঃ আশি সিঃসিঃ ওই~ ওই সমস্ত গাড়িগুলো যেগুলো স্কুটার টাইপের ওগুলো খুব চলে। সেই স্কুটার টাইপের গাড়িগুলোরই দাম দেড় লাখ টাকা ওখানে। তো একটা newsyoutuber news ~ মানে news করছিলো মানে ভারতের সঙ্গে ওখানকার হুম মানে গাড়ির একটা comparision. করছিল। তো ওখানকার local লোকজনের কাছে খবর নিচ্ছে যে এতো দাম~ এতো দাম মানে ওরা বিশ্বাস করতে পারছেনা যে ইন্ডিয়া তে এতো সস্তা~ সস্তা ওরা গাড়ি পেতে পারে। আর আমাদের এখানে। আর আমাদের ইন্ডিয়া তে তো দেখি যে আমাদের যে বাইকগুলো আছে স্পোর্টস গাড়ি গুলো দেখছো হুম হুম আর ওখানে যে রাস্তাঘাটে যে। বাইকগুলো দেখা যায় আমাদের দেশে আগে যেগুলো use হতো ঠিক সেই গাড়িগুলো।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 সে সমস্ত গাড়িগুলো ওদের ওখানে রম রোমে চলে কারণ সেই সমস্ত গাড়িগুলোরই দাম এক লাখ টাকা দেড় লাখ টাকা করে ওখানে পাওয়া যায়. হুম হুম। আর ইহ এতো পরিমাণে ওদের ওখানে হমম টাকার ইটা কমেছে।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 সাধারণ লোকে পারবে কি করে কারণ ওখানে তো আমি দেখলাম ওদের এক কিলো আটটার দাম বলছে একশো ষাট টাকা বা একশো আশি টাকা। তাও সেটা আবার হুম হুম তো হুম সেই রকম দাম যদি হয়। হয় তাহলে সেখানকার মানুষ survive করবে কি করে, মানুষতো চলাফেরাই করতে পারবেনা। মানুষের যদি income হয় সারাদিনে পাঁচশো টাকা এক কিলো আটা যদি কেনে একশো ষাট টাকা দিয়ে থালে সে সারাদিনে চলাফেরা কি করবে? কিছুই তো করতে পারবেনা। হুম। একদম। এখানে আমরা সাধারণত ইন্ডিয়া তে একশো টাকার উপরে petrol গেলে আমরা। অনেকটাই মনে করি কিন্তু ওদের ওখানে সেহ আমাদের এখানের থেকে ওদের ওখানে petrol এর দাম অনেক। দেড়শো~ দেড়শো টাকা দুশো টাকা litrepetrol ওখানে।

সব জিনিসের দাম বাড়বে। transport খরচা বাড়বে। এবার transport এর খরচার সঙ্গে আমাদের সাধারণত যে সমস্ত মাল সবজি কাঁচা মাল যেগুলো আসে transport এ হয় সে সমস্ত জিনিসগুলোরও add on হবে। আচ্ছা weather news নিয়ে দেখছিলাম weather কি রকম হচ্ছে এখন মানে আমাদের weather এতো fluctuate করছে কেন? মানে এখন তো February মাস তো এতো তাড়াতাড়ি তো ঠান্ডা যাওয়ার কথা নয় কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি ঠান্ডাটা মানে চলে যাচ্ছে। হ্যাঁ গো এই হুম না এই বার তো কেমন যেন মনে হচ্ছে যে weather টা হম দিন দিন গরম হয়ে যাচ্ছে এ রকম একটা earthquake এর ব্যাপার মনে হচ্ছে যে হম। পুরো পৃথিবী গরম হয়ে যাচ্ছে। কিন্তু খবর আমি দেখিনি। News update এ কি দেখাচ্ছিল news update এ আমি যেটুকু দেখলাম যে এখন তো মানে temperature এখন দুই তিন degree করে বারার দিকেই থাকবে। কিন্তু February তে এতো তাড়াতাড়ি বাড়েনা। সচরাচর।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 যা গাছ পালার অভাব হয়ে যাচ্ছে দিন দিন হমমম গাছ পালা লাগাতে, না লাগালে হবে না। দেখা যাক news update এ আর কি কি আগামী দিনে দেয় কারণ এর পরে আর কি বা আশা করবো এখন গাছ পালা যদি লাগায় তাহলে ওই।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 কোনো কিছু নেই তবে আমরাও কিন্তু চেষ্টা করতে পারি যে আমাদের আশেপাশে যদি কিছু গাছ লাগানো যায় তাহলে কিন্তু weather টাকে কিছুটা হলেও একটু। যায় কিছুটা। হুম হুম। আমাদের এটা উদ্যোগ নাওয়া উচিত একদম সকলের, যে জন প্রতি দুই থেকে তিনটে করে গাছ অবশই লাগানো উচিত সকলের জন্য।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

ঠিক আছে চলো তাহলে bye ভালো থেকো। কিছুদিন আগেই ঘুরতে গিয়েছিলাম দিঘাতে আমি আর আমার husband সেখানে যেতে গিয়ে যেহেতু আমি বর্ধমান থেকে গিয়েছিলাম তো প্রথমে আমরা বেরিয়ে গিয়েছিলাম রাতের বেলা গেছিলাম স্টেশনে এবং স্টেশন থেকে ট্রেন ধরে আমরা হাওড়া অব্দি যাই হাওড়া থেকে যেহেতু রাতের বেলা বেরিয়েছি তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আমরা হাওড়া থেকে চলে গেলাম ধর্মতলার বাস stand এ সেখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাস পেলাম ভোরের দিকে পাঁচটা তখন হয়তো বাজে তখন বাসে করে চলে গেলাম দীঘার উদ্দেশ্যে এবং দিঘাতে গিয়ে পৌছালাম নটা সাড়ে নটা এইরকম সময়। গিয়েই তো প্রথমে খুব excited ছিলাম ঘুরতে যাওয়ার জন্য তো আমরা প্রথমেই আগে হোটেল book করার জন্য হোটেল খুঁজতে লাগলাম এবং হোটেল খোজার পর বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে যায় এই হোটেল খুঁজতে গিয়ে কিছু গাড়ি রয়েছে যারা বলে চলো আমরা হোটেল দেখিয়ে দিতে পারি চালো কম price ভাড়া দিতে হবে তাদেরকে ভাড়া দিয়ে একটি গাড়ি book করা হলো। এবং সেখানে বেশ কিছু হোটেল দেখার পর একটি হোটেলে গিয়ে আমরা স্থায়ী হলাম এবং সেই হোটেলে আমরা booking করলাম আমরা ছিলাম চারজন তো দুটো room booking করতে হয়েছিল এবং দুটো room book করার পর আমরা যখন ঘরে যাই সবটা দেখতে বেশ ভালই লেগেছিল একটি ব্যালকনি ছিল সবথেকে যেটা আমাদের কাছে খুব ভালো লেগেছিল যে আমাদের room এর সাথেই ছিল একটি ব্যালকনি এবং তার সামনে একটি কচুরির দোকান এবং সেখানে বেশ কিছু রান্না বান্না হচ্ছে মানে একটা আলাদাই সৌন্দর্য যেন একটা আলাদাই খুবই খুবই একটা ভালো অনুভূতি কাজ করছিল তারপরে আমরা খানিকক্ষণ rest নেওয়ার পর বেরিয়ে গেলাম সমুদ্রের উদ্দেশ্যে। হোটেল থেকেই সমুদ্র বেশ কিছু দূর বেশ কিছু টাই দূরে ছিল প্রায় পাঁচ মিনিটে যেতে লাগে। হেঁটে হেঁটে আমরা যাই হোক ready হয়ে চলে গেলাম সমুদ্রের ধারে সেখানে গিয়ে যে কি মজাটাই না লাগছিল প্রথমে তো মনে করেছিলাম যে এত রোদ হয়তো খুব গরম করবে জল হয়তো খুব গরম থাকবে নামতে পারবো না enjoy করতে পারবো না প্রথমত সেখানে গিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম যে ফোন এগুলো কোথায় রাখবো ফোনটা আমরা হোটেলেই রেখে আসি যাতে ফোন চুরি হওয়ার কোনো রকম ভয়টা না থাকে চলে গেলাম সমুদ্রে চারিপাশে ডাবের দোকান জামা কাপড়ের দোকান মাছের দোকান নানা রকম জিনিসের দোকান দীঘা মানেই তো শঙ্খ আর শঙ্খের নানারকম জিনিসপত্র ঝিনুকের জিনিসপত্র সেই সব ঘুরে ঘুরে দেখতে দেখতেই sunglass এর দোকানে যাই এবং সেখানে একটি sunglass ও খুব পছন্দ হয়েছে। তো আমি সেটা কেনার পর আমরা আমাদের সাথে আরও বাকি যারা ছিলাম সবাই মনে করলাম সবাই একটা করে sunglass নিয়ে নিই সবাই আমরা সেই sunglass টা কিনি এবং কেনার পর চলে যাই আবার সমুদ্রে সমুদ্রে যাবার পর নামতে কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল আর চারিদিকে ছিল অনেক অনেক অনেক লোক আর যেই পাথরের নিচ দিয়ে আমরা নামছিলাম পাথরের উপরে পা দিয়ে নামছিলাম যেখানে বেশ ভয় লাগছিল যে slip কেটে না পড়ে যায় তো যাইহোক কোনরকমে তো আমরা নামি এবং সমুদ্রের ধারে এসে পৌঁছায় দিনের বেলায় জলটা তো বেশ দূরেই ছিল কিন্তু রাতের বেলা জলটা অনেকটা উঠে এসেছিল হয়তো রাতে জোয়ার নামে বলে তাই তো যাই হোক সেই সমুদ্রে আমরা যাই খানিকক্ষণ পা ভিজিয়ে বসে থাকি জলের মধ্যে তারপর আস্তে আস্তে জলে নামি সমুদ্রে নামার পর তো বেশ বেশ বেশ বেশ কিছুক্ষণ আমরা সেখানে মজা করি স্নান করি জল নিয়ে খেলা করি সাই side দেখছিলাম ঘোড়া যাচ্ছে। তারপরে speed boat যাচ্ছে সেখানে টাকা দিয়ে speedboat উঠতে হচ্ছিল বেশ অনেকই speedboat উঠছে তো আমরা প্রথমে সেখানে উঠিনি এবং দেখলাম বেশ কিছু লোক ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ছবি তোলার জন্য তো তারাও ছবি তুলতে লাগে এবং সবার কাছে গিয়ে গিয়ে বলে ছবি তুলতে চাও ছবি তুলতে চাও এই সুন্দর মুহূর্তটা কি আমি ছবি তুলে দিতে পারি আপনাদেরকে এবং তার বিনিময়ে তো তারা অবশ্যই পয়সা নেবে তো যাই হোক আমরা প্রথম দিন কোন ছবি টবি তুলিনি তো প্রথমে তো ফোন নিয়ে গিয়ে ছবি টবি তুলে আবার ফোন হোটেলে রেখে আমাদেরকে আবার আসতে হয়েছিল সমুদ্রে ভয়ে ফোন না চুরি হয়ে যায় কার কাছে রাখবো এখানে কাউকে চিনি না কেউ সেই রকম নেই বেশি লোকজন নই আমরা যে কারোর কাছে রেখে তারপর আমরা সমুদ্রে নামবো এমনিই নাকি শুনেছি অনেক কিছু চুরি হয়ে যায় সেখানে তো যাই হোক সেই ভয়ে ভয়ে ফোনটা আর আনা হয়নি তাই জলের মধ্যে কিছু ছবি আমরা তুলতে পারিনি সমুদ্রে নামার পর যা মজা হচ্ছিল প্রথমত বলি sunglass আমরা সবাই পড়েছিলাম তো দুজন যারা ছিল আমাদের সাথে তারা sunglass পড়ে জলে ডুব দিয়েছে তো আমি আর আমার husbandsunglass জলে ডুব দিইনি কারণ মনে হয় মিছিমিছি হয়তো sunglass গুলো হারিয়ে যেতে পারে জলে চলে যেতে পারে কারণ জলে আমরা অনেক কিছুই দেখছিলাম। জুতো sunglass কারো জিনিস কারোর জামা আরো নানারকম জিনিসপত্র তো তারা দুজনেই প্রথমে

সবাই যখন হোটেলে আসি তখন হয় যে সবার কিছু খেতে হবে এবার কি খাওয়া যায় তো হোটেলের পাশেই ছিল একটি হট মানে যেখানে রান্না বান্না করে আর কি খাওয়া যাবে restaurant তো সেখানেই আমরা যাই এবং সেখানে খাওয়া-দাওয়া করি খাওয়া দাওয়া করে ঘরে আবার একটু বিশ্রাম নিই নিয়ে আবার বেরিয়ে পড়ি সন্ধ্যেবেলা ঘুরতে । কারণ সন্ধ্যা বেলায় তো main মাছ নিয়ে সবাই বসে তো দেখতে পাই নানা রকমের মাছ চিংড়ি মাছ পাবদা মাছ ভোলা মাছ ও সামুদ্রিক নানা রকম মাছ আর সবচেয়ে মজার বিষয় যে অক অক্টোপাস প্রথম বার আমি দেখতে পেয়েছিলাম সেই দিঘাতে গিয়ে। দেখতে পাই যে এখানে একটি দোকানে অক্টোপাস ঝুলিয়ে রেখেছে প্রথমত তো দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম যে এমন ধরনের যাই হোক মানে তার পরে দেখি না বেশ কিছু দোকানে অক্টোপাস গুলো রাখা রয়েছে। দেখে তো বেশ মজারই লাগছিল কিন্তু খাওয়ার সাহস আর হয়ে ওঠেনি কারণ মনে হচ্ছিল যেন খেলে বমি হয়ে যাবে এমনই কিছু একটা দেখতে

তো যাই হোক সেদিন আর মাছ কিনে খাওয়া হয়নি সেদিন আমরা old দিঘাতে যাই ঘুরে আসি এবং উদয়পুর যায় মোহনায় যায় গিয়ে ঘুরে আসার পর অনেকটা রাত হয়ে গিয়েছিল টোটো ও পাচ্ছিলাম না তো তারপর একটা টোটো পাই চার জন মিলে অন্ধকার রাস্তা যেন একটা রোমাঞ্চকর একটা মানে যেটা মানে স্বপ্নে দেখা যে একটা ফাঁকা রাস্তা হবে আমরা যাব দুপাশে গাছে ভর্তি এত সুন্দর একটা উম আবহাওয়া তো সেই কারণে জিনিসটা বেশি ভালো লেগেছিল সেই সময়টা সেই মুহূর্তটা খুবই ভালো লেগেছিল তারপর

বিরিয়ানিতে এমন কিচ্ছু ভালো খেতে ছিল না যেটা আমাদের এদিকে হয়ে থাকে যাই হোক হয়ত সেটা দোকানের দোষ মানে সেখানে সেটা করতে পারেনি ভালো করে। কিন্তু আমরা যে রুটির তরকাটা খেয়েছিলাম দারুন করেছিল। তারপরে আমরা বেশ রাত অব্দি আড্ডা ইয়ার্কি মজা গল্প করতে থাকি তারপর ঘুমিয়ে পড়ার পর সকাল সকাল আমি বলেছিলাম যে চলো আমরা সবাই যাব ঘুরতে সকালবেলা সূর্য উদয় দেখতে কিন্তু সকালবেলা কাউকে আর ডেকে পাত্তা পাওয়া যায়নি সূর্য উদয় আর দেখা হয়নি। তো তারপরে বেশ বেলা করেই সবাই উঠলো উঠে আমরা প্রথমেই চলে গেলাম সমুদ্রে সমুদ্রে যাওয়ার পর সেদিন হয়েছে আর এক ঘটনা আমি যেই জামাটি পড়ে গিয়েছিলাম সমুদ্রে গিয়ে সেই জামা আমার যেন ছিড়ে একেবারে ফাটাফাটা হয়ে গেছে একদম চারিদিক থেকে ছিঁড়ে গিয়েছিল তো আমি জামাটা কোনরকম বেঁধে আবার হোটেলে আসতে হয়েছিল আমাকে তো সেটা খুবই মানে লজ্জাজনক লেগেছিল মানে হয় খুবই বাজে লেগেছিল ব্যাপারটা। তো আমি বুঝতে পারিনি যে নোনা জল লেগে জামা সুতির সুতোগুলো হয়তো ছিড়ে যেতে পারে তো এই ধারণাটা ছিল না এই ধারণাটাও হয়ে গিয়েছিল সেই দীঘাতে গিয়ে। প্রথমবার মা-বাবাকে ছাড়া family ছাড়া আমি আর আমার husband একা কোথাও ঘুরতে গেছি বিয়ের প্রথম বছর যেটা হয়ে থাকে ঘুরতে যাওয়া বেশ enjoy করেছিলেন খুবই মজা করেছিলাম । তারপরেই চলে যাই স্নান টান করে আমরা মাছ খাব বলে তো সেখানে কিছু মাছ আনা হয়েছিল দুটো মাছ আনা হয়েছিল নামটা আমার ঠিক মনে নেই তারপরেই আনা হয় কাঁকড়া কাঁকড়াটা খুবই সুন্দর রান্না করা হইত যাদেরকে দিয়ে ওরা রান্না করিয়ে নিয়ে এসেছিল খুবই সুন্দর খেতে ছিল এত সুন্দর খেতে ছিল আর এতটাই অপূর্ব যে সেই সাধ যেন এখনো মুখে লেগে আছে মানে তারপরে তো আমরা তো মানে দীঘার কাকড়া খাওয়ার একটা fan হয়ে গেছি এখন অব্দি মনে হয় যে কাঁকড়া খেয়ে আসি দীঘায় কোথাও একটা ঘুরতে যায় কি কাঁকড়াটা অন্ততপক্ষে খেয়ে আসি তো যাই হোক তারপরে আমরা সেই কাঁকড়া টাঁকরা খেয়ে আবার বেরিয়ে পড়লাম ঘোড়ার উদ্দেশ্যে এবং ঘুরতে গিয়ে নানা জায়গায় ঘোরা হয় কিন্তু কিছু জায়গায় যেতে পারিনি কিছু ঝামেলার কারণে সেখানে নাকি কিছু ঝামেলা চলছে তাই যেহেতু দুদিনের trip তাই তার পরের দিনই বাড়িতে চলে আসতে হবে। তাও তার মধ্যে যতটা পেরেছি মজা করার চেষ্টা করেছি এবং মজা করার পর বাড়ি চলে আসতে হয়েছে আমাদেরকে তার পরের দিনে সকাল সকাল সেই দিন আমরা গেছিলাম আবারো পুরনো দিঘাতে এবং সেখানে গিয়ে আমাদের সাথে যারা গেছিল তারা family র জন্য অনেক কিছু জিনিসপত্র কিনে অনেক কিছু জিনিসপত্র দেখে ভালো লাগছিল আর রাতের বেলা সমুদ্রের পাড়ে বসে কারিনা ভালো লাগে আর তার সাথে যদি থাকে নিজের কাছের মানুষটা পাশে তো খুবই খুবই খুবই খুবই ভালো লেগেছিল এত সুন্দর লেগেছিল সেই মুহূর্তগুলো ভোলার নয় তো এই ছিল আমার দীঘা ভ্রমণ কাহিনী আরও বেশ কিছু মুহূর্ত ছিল যেগুলো share করতে পারলাম না কোন একদিন হয়তো আবারো কথা হবে তো বা কি করছিস? এইতো বসে আছি কেমন আছিস বল? ভালো আছি তো তোর কি খোজ খবর রে phone টোন কেন করিস না বল তো রেগে আছে কি? আরে রেগে কেন থাকবো রে আর বলিস না ঘরে এত চাপ এই সংসার পাতি এইসব নিয়ে বুঝলি তো তাই তো নিয়ে তোর আহ বাচ্চা কেমন আছে? আরে বাচ্চাটাকে নিয়ে তো problem এই দেখ আবার জ্বর তারপরে তো পেটের problem পেটে ব্যথা করছে বলছে খুব কানছে ও তাইতো মানে দিয়ে আমারও ভাগনাটোর শরীরটো অনেক খারাপ বুঝলি তো তা ওই বাচ্চা ছেলেদের এখন ওয়াই হচ্ছে ঠান্ডা জ্বরে শরীরকে লাগছে খারাপ করে দিচ্ছে বল

তাইতো নিয়ে ওই তোর উম কাজকর্ম কেমন চলছে? হ্যাঁ, কাজ কর্ম তোকে তো বুলালাম সেদিনই পোল্টির farm খুলেছি তারপর তো ধর আরেকটা ছাগলের farm খুলেছি রে তাইতো তুই তো খুলি গেছে রে তু ভালো income করছি মনে হচ্ছে আমার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 তাইতো, তা ভালো হচ্ছে বল আর কি বলতো আমারও মাছের তোর ব্যবসাটো তো করলাম তা আমার মনে হয় যে চলবে না রে মাছ হয় না সেরকম বুঝলি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 সেই তোর ওই পোল্টি মাগুর কটা ফেলেছি বাচ্চা আর তোর তো ফেলেছিলাম তো ওইগুলা তো হয়নি মরি গেছে তা ওই পোলটি মুরগি, পোল্টি মুরগি বলছি পোল্টি সে মাগুর গুলো না ওই পোল্টি মাগুরই আছে এখন আরে তুই ই করতে পারিস কই মাছ ফেলিস কই মাছের তোর দাম প্রচুর কই মাছ মরে না বুঝলি? কই মাছের ছোট ছোট হয় আমি ধর মাছ চাষ করবো বুলছি আমি তো মাছের নামগুলা জানিনা সব ঠিকঠাক আরে তোকে জানতে হবে না তুই শুধু কই এর ভালো জাত তু যেখানে বাচ্চা কিনতে পাওয়া যায় সেখানে যাবি